এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি পার্কের মধ্যে অনেকগুলা শিশুরা খেলা করতেসে।

লাল রঙ্গের কার্টুনও রয়েছে দোকানটির মইধ্যে ।

সামোনের দিকে অনেকগুলা জানালা রয়েসে কাঁচের তৈরি।

উপরের দিক থেকে লাইট জ্বলতেসে।

সাইডের দিকে অনেকগুলা ফ্যান লাগানো রয়েসে।

অনেকগুলা কাপড় রয়েসে হ্যাঙ্গার দিয়ে লকটানো আরো অনেকগুলা জ্যাকেট রয়েসে।

প্যান্ট দেখতে পাচ্ছি উপরের দিক থেকে সুন্দরভাবে লাইট জ্বলতেসে ।

নীচে দুই তিনটি কুকুরের বাচ্চাও দেখা যাচ্চে ।

একটি বস্তাও লাখা রয়েসে উপরের দিক থেকে লোঙ্গর জুলানো রয়েসে ।

পিছনের দিকে একটি হলুদ রংগের ঘর দেখা যাচ্ছে একটি--

অনেকগুলা কালবার্ট রাখা রয়েসে গুল আকারের।

গাড়িটির সাইডে একটি দেওয়াল রয়েসে ।

এই সবিটিতে দেখা যাচ্চে যে একটি রাস্তা রয়েসে রাস্তার দুলুদারে গার্ড ওয়াল করে রাখা রয়েসে।